এবার দেখ ময়ূর যদি আমরা পরের কাছে কিনতে যাই তাহলে টাকাটা তো একসঙ্গেই নেবে না, তবে তো আমাকে ময়ূরটা দেবে? ও। তো মানে আমার কাছে তো এখন এক লাখটা পুরোটা হবে না, আচ্ছা তুই যদি এখন দিতে পারিস তাহলে আমি না হয় তোকে পরে তখন দিয়ে দিতাম। না না ঠিক আছে সেটা বললি অনেক ভালো, তো আমি ধর তোর কত মতো হবে আশি নব্বুই হবে? আশি বলতে গেলে, হ্যাঁ আশি হয়ে যাবে। তো ঠিক আছে আমি এখন তোর দিক থেকে কুড়ি হাজার টাকা ভরে দেবো, পরে নাহলে আমাকে দিয়ে দিস। হম আমি ওটাই বলছিলাম, কারণ আমার কাছে এখন এক লাখ অসম্ভব ব্যাপার বুঝলি তো? সেটাই সেটাই তো এক কাজ করিস ভাই একটা জিনিস মাথায় রাখিস টাকাতে কিন্তু সম্পর্ক নষ্ট হয়, কিন্তু সেটা চাওয়ার আগে আমাকে দিয়ে দিস তো সেটাই ভালো হবে বুঝলি, কারণ অনেক দেখেছি এরকম যে টাকাতে আরকি সম্পর্ক, সেটা যেন আমাদের মাঝখানে না হয়, মানে আমাদের সম্পর্কটা তো অনেক গভীরত্ব। হম হম আমি চেষ্টা করবো তোকে না বলার মানে তুই বলার আগেই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেটাই সেটাই এবার ধর তাহলে সেটাই করবো আমি ওর সঙ্গে একবার পরে বুঝলি কথা বলে নেব। তো আমি শুনছিলাম তো আরও আমি দু চারটে video দেখলাম মানে বাংলাদেশের ওইগুলোরই, তো video তে দেখলাম নাকি একবছরে প্রায় বারো কোটি টাকা income করেছে, মানে তোর হিসেব আছে যে মানে কি real এটা সত্যিকারের।

হ্যাঁ একদম পুরোপুরি তুই video টা তোকে আমি একবার link পাঠিয়ে দেবো দেখে নিস, মানে সাংবাদিকরা এসেছিল তার কাছে তো বলছে কত টাকা minimum একটা আন্দাজ দিলেই হবে। তো বললো যে দশ বারো কোটি মতো আমার কাছে হয়ে যায়, বছরে তো সেতো আর মিথ্যে বলবে না তাই না, এবার হ্যাঁ বলছে যে অনেকবার মানে তোর বছর ধরে ও farming করছে, ওর highest ধর চার বছরের মাথাতেই হয়েছে, একবছরে বারো কোটি, তার আগের বছরগুলোতে অনেক ধর দুবছর loss ও গেছে, তো loss গুলো করেই না ভাই এসছে, ও যদি loss এ তখন যদি পিছিয়ে পড়তো তাহলে তো আর পারতো না তাই না? হম ও ওর ব্যবসায় ঠিক দাঁড়িয়েছিল মানে টিকে ছিল সেই জন্য হয়েছে। সেটাই সেটাই আমিও তো সেটাই বলছি যদি ভাই একটা business নিয়ে সেটাকে টিকিয়ে রাখা যায় আর যদি সেভাবে ভাবা যায়, তাহলে কিন্তু যেকোনো business আমাদের জন্য সম্ভব হয়ে যাবে আর সহজও হয়ে যাবে অনেকটা, কি বলিস? হ্যাঁ একদম ঠিক বলেছিস। তা কবে থেকে শুরু করবি ভাবছিস? আমি ভাবছিলাম এটা ধর ফেব্রুয়ারী মাস চলছে তো তো ধর মার্চে নাহলে শুরু করে দেবো, তো মার্চে শুরু করলে কেমন হয় তুই কি বলিস? হম খারাপ হবে না, ভালোই হবে। সেটাই সেটাই মার্চে ধর শুরু করে দেবো। মার্চে তোর দশ বা বারো তারিখ মতো চলে যাবো মানে এখনও হাতে ধর কুড়ি পঁচিশ দিন মতো সময় পেয়ে যাচ্ছি, তাহলে তুইও টাকাটা manage কর বা তোর তো বললি হয়ে আছে, তো আমি একটু manage করি কারণ আমার, পাওয়ার কথা আছে একজনের কাছে তোর আট লাখ টাকা মতো। তো সেটা দেখি পাচ্ছি নাকি তো সেটা পেলে সব মানে কমবেশি লাগিয়ে দেবো আমি সেই দিক থেকে, আর যদি করি ধর একটা farming করার জন্য টাকা গুলো লাগবে। তো সেটাও একটু manage করার চেষ্টা কর এখন নাহলে আমি দিচ্ছি, আর সেটা manage করে আমাকে দিয়ে দিবি। মানে একটা তাদেরকে রাখার জন্য জায়গাতো করতে হবে না আগে, তো কুড়ি পঁচিশ দিনের মধ্যেই আরকি জায়গাটা করে নেব কি plan গুলো করে নেব। তো নাহলে একদিন আমার বাড়ি আয় না, সেগুলো নিয়ে একটা plan করি। হম তোর বাড়ি এখন বলতে গেলে এখন তো যাওয়া হবে না, আচ্ছা চেষ্টা করবো আহ যদি কিছুদিন পর যাওয়া হয় তো। সেটাই সেটাই, হ্যাঁ তুই যদি চেষ্টা করিস তাহলে সম্ভব।

তোর কি দেখ এমনিতে ধর আমার গ্রামের বাড়ি যদি যাস তো আমার বাবার তো জায়গা আছে, তো এবার কি বলতো আমাদের এখান থেকে তো দূরটাও হয়ে যাবে দেখাশোনাটা একটু ঝামেলা হবে। এবার তোর তো ধর তোর বাড়িটা তো কাছে আমাদের এখান থেকে। তো সেই দিক থেকে তোর যদি বাবার একটু জায়গাটা একটু মানে manage করতে পারিস, তাহলে ভালো হতো বুঝলি? হম তাহলে ওটা তাহলে বাবার সাথে একবার মানে কথা বলতে হতো কারণ আহ আছে মানে কতটা আছে সে পরিমাণ আছে সেটা তো আমি আর জানিনা না ঠিকঠাক। তা এক কাজ করিস তুই নাহলে রাত্রিবেলায় আহ কথা বলিস আর নাহলে বাবার সঙ্গে আমার একবার কথা বলিয়ে দিসনি আমাকে পরে নাহলে জানিয়ে দিস, নাহলে আমাকে একবার কথা বলিয়ে দিস তোর বাবার সঙ্গে, তুই যদি না বলতে পারিস। আমি সব ভালোভাবে বুঝিয়ে টুঝিয়ে আমি বলে দেবো। হম আমার থেকে কথা বলার থেকে মানে তোকেই কথা বলতে দেবো কারণ আমার থেকে ভালো তুইই বোঝাতে পারবি। সেটাই সেটাই সেটা তো পারবো, আর একটা জিনিস সবকিছু পুরোপুরি আমার ওপরে ছেড়ে দিবি না বুঝলি, মানে নিজেও কিছুটা ভালোভাবে করতে শেখ বুঝতে শেখ আর তুইও বোঝাতে শেখ সব কিছু একটু হলেও নিজের ওপরেও মানে,

হম ওটা আসতে আসতে হয়ে যাবে। আর একটা কি বলছিলাম দেখাশোনার দিকটা কি বলতো আমি তো কোথাও job করি তো সেই হিসাবে দেখাশোনাতে আমি একটু time টা কম দিতে পারবো। তো এখন ধর লোক রাখবো না, কারণ একটু বাড়লে বা তারা বাচ্চা প্রদান করলে একসঙ্গে ধর আমি যতটুকু শুনেছি,

নষ্ট হবে অনেকভাবে, তো ধর দেখাশোনার দিকটা তুই এখন বর্তমানে করিস পরে তখন না হলে একটা লোক রেখে দেবো, কি বলিস? হম এখন তো আমি ধর বাড়িতেই থাকি সেরকম কিছু করিনা, তো দেখাশোনাটা না হয় আমি এখন আমি করতে পারবো। সেটাই সেটাই কারণ আমার ওপরেই যদি ধর আহ পুরোপুরি চাপটা দিয়ে দিসনা তাহলে একটু problem হয়ে যাবে, বুঝলি? হম না না অত তুই এখন তো বলছিস job করিস, তুই ওতো চাপ নিয়ে এখন দরকার নেই, আমি তো আছি এখন। সেটাই কারণ কি বলতো আমারও একার পক্ষে কোন business start করাটা আমার পক্ষেও সম্ভব না, কারণ কি বলতো যদি আমি একাই করতে যাই আমি time দিতে পারবো না আমি সময় দিতে পারবো না, আর যেকোনো ভাই ব্যবসাতে সময়টা তো লাগবেই না?

তাহলে তো আমার ব্যবসাটা দুদিনেই ডুবে যাবে, তাই না? হম সেটাতো বটে, সময় তো লাগবেই, সময় ছাড়া এখন কিছুই হবে না।

পাই তাহলে আমার পক্ষেও, তো অনেকটা ভালো হবে সেই দিক থেকে, কি বলিস? হম দেখ তোর পক্ষে কতটা ভালো সেটা আমিও বলতে পারছি না কিন্তু তুই কথাটা আমাকে বললি তো তো আমার অনেকটা অনেক অনেক অনেক ভালো হল। এবার কি বলতো আমি দেখলাম যে তুইও বসে আছিস আমিও একটা business এর plan করছিলাম তো সেই দিক থেকে ধর তোকে নিয়ে যদি তুই তো এবার ধর ভালো বন্ধু, তো সেই দিক থেকে ধর যদি ভালোভাবে করতে পারি না তাহলে better হবে অনেকটা। হম আর হম এমনিতে একার ব্যবসা আমার পক্ষে ওটা সম্ভব ছিল না কারণ টাকার ব্যাপার আছে তো, আর এমনিতেও ব্যবসায় সেরকম আমার কোন ধারণা ছিল না। তুই তো আমার সঙ্গ দিলি এবার ধর আসতে আসতে কি হবে যে তোর সঙ্গে থাকতে থাকতে ঠিক মানে ব্যবসার আহ যে জ্ঞানটা আমার ঠিক তখন পেয়ে যাবো। আর ওটা কি বলতো আসতে আসতে ধর চালু করলেই সেটা হয়ে যাবে, বুঝলি তো?

কোন business সম্পর্কে তোর ধারণাই নেই তুই start করতে পারবি না। এবার ধর আমার একটু হলেও ধারণা আছে সে দিক থেকে ধর আমি তোকে সব কিছু বুঝিয়ে টাঝিয়ে দেবো তুইও করে নিতে পারবি। আর তুই তো ধর অনেকটা সরল তুই যদি অন্যজনের সঙ্গে business করতে যাস তো, আমি জানিনা তোকে চুষে খেয়ে নেবে এতটুকু বলি।

না না তুই ভরসাটা তোর দিক থেকে টিকিয়ে রাখ আর আমি আমার ব্যবসার, দেখ ব্যবসা মানে শুধু আমার একার না তুইও সেখানে থাকবি প্রত্যেকটা হিসাব বুঝবি, প্রত্যেকটা জিনিস বুঝবি, কত টাকা খরচ হচ্ছে, কত টাকা লাভ হচ্ছে। প্রত্যেকটা জিনিস কিন্তু তুইও বুঝবি আমি একাই বুঝবো না, তো সেই দিক থেকে আমি বলবো চোখ কান সবসময় খোলা রাখবি তোর দিক থেকেও আমার দিক থেকেও। আর সব কিছুর প্রত্যেকটা তো হিসাব থাকবে না, তো সেই দিক থেকে আমাদের দুজনের মধ্যে আশা করি, কোন রকম problem টা হবে না, কি বলিস?

সেটাই সেটাই এবার ধর যদি সমস্যাটা না হয় তো আমার মনে হয় সেটাই ভালো হবে তাই না। তো সমস্যা করলে তো সমস্যা create হবে আর আমরা নতুন ভাবে কিছু করতে চাইছি। তো সেই দিক থেকে তো আমার মনে হয় যে নতুন ভাবে কিছু যখন নতুন start করতে যাচ্ছি তো সব কিছু নতুন দিক থেকে নতুন জিনিস করে নতুন ভাবে তৈরি হব একদম business এর দিক তো, হম নতুন দেখ নতুন এখন না হয় নতুন ভাবে start করছি কিন্তু যখন চলতে লাগবে তখন তো আর তখন ধর একটা বড়ো ভাবা যাবে তখন।

বাদদে ওইসব জিনিস। তাহলে আহ আমাকে পরে একবার জানাবা কাকুর সঙ্গে কথা বলে আমাকে তাহলে রাত্রিবেলায় phone কর বুঝলি, এখন তাহলে রাখি। আচ্ছা বেশ, ঠিক আছে জনাবো আমি। ঠিক আছে বেশ তাহলে, আমি রাখলাম হ্যাঁ পরে তাহলে একবার phone করিস।

হুম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

হ্যাঁ বল।

মাঠে কেনে কোনো কাজ নাই?

না। হ্যাঁ। বেকার নাকি এখন? হ্যাঁ বেকার। তুই কি করছিস? আমিও মাঠের ধারে বসে আছি। তোর কাজ টাজ নাই?

ওহ ইয়ে সকালবেলা খেলতে গেছিলি?

ওহ কে কে খেলছিল? উম এসেছিলো তো তুই আর বিদ্যুৎ বাদে। তাই, বিদ্যুৎ কেনে যায়নি? ও ভাই বলতে পারবো না ওর খবর। ও এখন মাল পেয়ে সবকে ভুলে গেছে। ওহ খেলা ধুলা ভুলে যাবে ও ধর তাহলে আর নয় ওর খেলা থালে ধর জীবনে। না ও আর এখন রাগ করে এখন অন্য তোরে অন্য দিকে চলে গেইলছে। হ্যাঁ আমাদের চিন্তাধারা আমরা যে ফুটবল খেলবো। Coach আসছে খেলব আবার নতুন করে খেলাটা এটা ধরব তা লয়। ও এখন প্রেমিক প্রেমিক। রসিক মানুষ আমাদের romantic boy. ওহ তুই ফোন করেছিলি তা ওকে? ফোন করেছিলাম কিন্তু ওর ফোন আমার receive ই করে না। তা আমাদের কেন ফোন receive করবে? ওর অন্য কেউ আছেতো? হম ওর তো আছে অন্য কেউ। আমাদের তো এখন ফুটবল আর কাজ ছাড়া কিছু নাই। হ্যাঁ এই বাপের ধ্বংস, মানে সব টাকা ফাকা সব ফুরিয়েন দেবো। নিয়ে last চল আমরা থাকবো তখন।